এটা একটা বিল্ডিং -এর ছাদের উপরে ইয়োগা ম্যাট নিয়ে অনেক মানুষ বই রয়েছে বইয়া ইয়োগা করের।

এ বাবুর বাজারের একটা দোকান দেখা যাইতাসে কৈলাশহর ল্যাখা এ আর স্টিল ফার্নিচার নীল কালারের দোকান নীল কালারের কালার করা আসে সামনেটা।

উম একটা সেলে বালটি প্লাস্টিকের বালটিটি ঠিক করতাসে।

চাইরটা ফিলার আ ফিলারের মতো দেওয়া গোলগোল পেসোনে তার ওফোরে একটা চূড়া দেওয়া আসে সুন্দর।

এট পাঁচটা গাছ আছে এক লাইন -এ লাগানো টি বেড়া দেওয়া।